এবং তার সেখানে তাকে নিয়ে কোনো সভা চলছে।

তার পাশে কিছু বড়ো বড়ো গাছ আছে এবং একটি কলা গাছ দেখা যা--

এই ছবিটিতে দেখা যাচ্ছে দুটো পাহাড়ের মাঝখানের জায়গায় একটি ছেলে ও একটি মেয়ে।

ও এটি একটি সকাল বেলার ছবি।

এবং সামনে খাবার এর একটি টেবিল আছে টেবিল টিও দেখা যাচ্ছে।

দিনের শেষে সূর্য টি ও দেখা যাচ্ছে।

এবং রবীন্দ্র সদনের বাইরেটা ও খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে সেটিও দেখা যাচ্ছে।

কিছু লোক মাদল বাজছে এবং পাঞ্জাবি বাঙালি মুসলিম সমস্ত রকমেরই লোক এখানে দেখাচ্ছে।

এবং অনেক দূরে কিছু গাড়ি ও দাঁড়িয়ে আছে।